এবং তার পিছনে দেখতে পাওয়া যাচ্ছে একটি দোকান ।

মহূর গুলি একটি ছোট জলাশয় দাঁড়িয়ে আছে।

ছবিটি তোলা হয়েছে দিনের বেলায়।

ছবিটি তোলা দিনের বেলা ।

চালাটির ভিতর সুন্দর করে লাইট দিয়ে সাজানো রয়েছে তার ভিতর কত গুলি তাবু দেখতে পাওয়া যা --

এবং তার পাশে কতগুলি গাড়ি এবং কতগুলি স্কুটি রাখার--

এই ছবিটিতে দেখা যাচ্ছে এটি হলো একটি জামাকাপড় এর দোকান।

দুটি লোক স্পিড বোট এ করে গঙ্গার ওপর দিয়ে যাচ্ছে।

এই ছবিটিতে দেখা যা --

ঘরটি সুন্দর করে বেলুন দিয়ে হার্ট সেপে সাজানো হয়েছে।